দেয়ালটা রং হচ্ছে লাল রঙের নিচে বেগুনি কালার এবং জানলা গুলো--

এলেও অপজিট -এ বড় অনেকতালা বিল্ডিং গাছ দেখতে পাচ্ছি আকাশ দেখতে পা--

দুই হাতে ফোন রয়েছে। সামনে একটি ল্যাপটপ রয়েছে।

এটা দেখতে পাচ্ছি এটি খা- রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্ট এর সামনে কিছু চেয়ার টেবিল খালি রয়েছে এবং ডা--

জন হচ্ছে বসে মেয়েরা বসে কিছু কথা বলছে পেছনে একটি ওয়াল পেপার দা আ--

সেখানে কিছু মডেল কে জামা কাপড় পরিয়ে রাখা হয়েছে।

এখানে দেখতে পাচ্ছি তিনজন মেয়ে একজন ছেলে দাঁড়িয়ে রয়েছে এবং পেছনে কোন--

করা আছে এবং কিছু মানুষ বসে রয়েছে কিছু জন দাঁড়িয়ে রয়েছে কিছুজন আবার চেয়ার - এও বসে রয়েছে ।

যে ছবি রয়েছে এবং ওপরে কিছু কার্টুন জাতীয় ছবি দেখতে পাচ্ছি আকাশ--

কাঠামো করো এ কিছু-উ কাঠামো করেও খাঁচা রয়েছে এবং--

এবং এই পুরনো বিল্ডিং -এর পাশে একটা মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে।

এখানে দেখতে পাচ্ছি কিছু কনস্ট্রাকশন -এর কাজ চলছে এবং উম--

লোহার খাঁচায় দাঁড়িয়ে রয়েছে কিছু মানুষ কাজকর্ম করছে এপাশ ওপাশ একজন দাঁড়িয়ে রয়েছে চশমা পরে হাতে কা--

বলছে দূরে আকাশ দেখা যাচ্ছে গাছপালা রয়েছে।

এবং রাস্তার মাঝে কিছু জল জমা রয়েছে এর মধ্যে গাড়ি দুটো সাদা গাড়ি দাঁড়ি রয়েছে মোটরসাইকেল সাইকেল এর চেয়ে কিছু মানুষ ভেতরে রয়েছে বাইরে দাঁড়িয়ে রয়ে- এ- ছে।

দূরে একটি বড় ম লম্বা স্তম্ভ দেখতে পাচ্ছি আকাশ দেখতে পাচ্ছি রাস্তার দুধারে বড় বড় গাছপালা রয়েছে গ্রিল দিয়ে থেকে ঘেরা থামে --

এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার মাঝে কিছু অংশ জল জমা রয়েছে এবং রাস্তার অধর ওধর ম--

এখানে দেখতে পাচ্ছি একটা বড় রাস্তা এবং রাস্তাটি খুবই খারাপ অবস্থা রাস্তার পাশে বড় গাছপালা দেখতে পাচ্ছি দূরে বিল্ডিং --

ট্যাম এবং একটি লম্বা একটু একটি আড়ে এবং যেটিতে কিছু লেখা রয়েছে আকাশ দেখতে পাচ্ছি পেছনে গাছ রয়েছে পাশে দেওয়াল।

উ উপরে গম্বুজ রয়েছে আকাশ দেখতে পাচ্ছি একজন মানুষ সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে পাশে একটি বিল্ডিং রয়েছে।

কিছুটা অংশ সে প্রাচীর দিয়ে ঘেরা রয়ে--

এবং দে - ছাদের উপর কিছু জামা কাপড় মেলা রয়েছে আকাশ দেখতে পাচ্ছি এবং--